মন্দিরটি সাদা রং করা রয়েছে।

নদীর ধারে একটা ছোট ঘর রয়েছে।

নদীরটির চারপাশে অনেক গাছপালা রয়েছে।

বাড়িটির পাশে একটা জলের ট্যাংক আছে।

টেবিলের ওপর একটি থালায় বিরিয়ানি রয়েছে।

দোকানটির সামোনে দুটি বাইক রয়েছে।

রুমে একটি আলমারি দুটি টেবিল রয়েছে।

রাস্তাটির পাশে অনেকগুলো বাইক রাখা আছে।

ওটির পাশে অনেক গাছ রয়েছে।

দোকানটির পাশে আর একটি ছোট ঘর রয়েছে।

এখানে-এ ঘরে-এ কয়েকজ-অন লো-অক রয়েছে।